এবং গাসটার গাট গটো হয়েচে।

এবং আমার সম্ভবত এগুলি ইলেকট্রনিক জিনিস।

এখানে আমি দেখতে পাচ্ছি যার একতা বাজার হতে পা --

এবং এর সাইড -এ অনেক বড়ো বড়ো বিল্ডিং ঘর রাখা দেখতে পাচ্ছি।

এখানে আমি দেখতে পাচ্ছি একটা আর্ট ইস্কুল এবং মেয়েরা এখানে আর্ট করসেন।

সম্ভবত এতা রান করার জন্য প্রস্তুত হচ্ছে

এবং রং বেরঙি স্বাদও রাখা হয়েছে মেয়েদের জন্য।